বাইরে সুন্দর একটি গাছ রয়েছে এবং বাইরেটায় একটি সাইড দেখা যাচ্ছে।

এটি একটি রোড । রোড এর পাশে দেখা যাচ্ছে একটি সুন্দর গে যার ভেতর থেকে রয়েছে বেশ কিছু বাইক এবং স্কুটি দাঁড় করা--